আহ কলকাতারই কোনো এক জায়গায় এখানে বড় সেই মতন করা আছে ওখানে একটা ঘুরি দেখা যাচ্ছে।

এটা হচ্ছে একটা পোস্ট অফিস এখানে আমরা চিঠি পত্র জমা দিই তারপর পোস্ট অফিস - এ টাকা পয়সা জমা দেওয়া হয়।

পরিষ্কার পরিছন্ন। একটাও গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। আ ওখানে বিল্ডিং টা খুব সুন্দর দেখা যায় লাল সাদা তে করা হ--

এখানে মিস্ত্রি রা নীচ থেকে মাটি-ফাটি খুঁড়ে পিলার গেঁথে উম বড়ো বড়ো রড লাগিয়ে পিলার গেঁথে তৈরী করছে। ভালোই লাগছে দেখতে। এরকম অনেক জায়গা পুরোনো মানে অনেক জায়গায় মাটি খুঁড়ে ঘর পিলার গেঁথে ঘর তৈরী হয় বিল্ডিং তৈরী হয় নানারকম। ভালো দেখতে।

আর অফিস -টা খুবই সুন্দর্য মার্বেল লাল মার্বেল করা পাথর। সাদা রঙে রং-টঙ করা আছে। খুবই সুন্দর দেখতে লাগছে। একজন বসে আ--

দেখতে খুবই ভালো লাগছে রাস্তাটা আর জলটা তো অপূর্ব সুন্দর লাগছে ও দূরে একটা উম বিল্ডিং দেখা যায় গাছপালা দেখা যাচ--

এটা দেখুন একটা দোকান। জিন্স গেঞ্জি পাওয়া যায় ছেলেদেরই। ভালোই দেখতে লাগছে। পুরো মডেল টাকে যে দাঁড় করিয়েছে তাকে লাল গেঞ্জি বুলু জিন্স পড়িয়েছে। ভালোই দেখতে লাগছে। নানারকম জিনিসপত্র ও হ্যা অলি বাচ্চাদেরও জিনিসপত্র পাওয়া যায় এতে।